এখানে কয়েকটা ফ্যানও আছে।

অনেকগুলি ছোট বড় গাছ রয়েছে।

এখানে বড় একটি মিষ্টির দোকান দেখতে পাচ্ছি।

উপরে সিলিংয়ে একটি ফ্যান রয়েছে।

এখানে একটি মানুষকে দেখতে পাচ্ছি।

কয়েকটা বড় বড় গাছ দেখা যাচ্ছে।

কিছু ছোট ছোট সবুজ রঙের ঘাসও আছে।

কালো রঙের কিছু লাইনের তার লক্ষ করা যাচ্ছে।

লাল রঙের কয়েকটা পিলার রয়েছে।

ছোট ছোট কিছু সবুজ রঙের ঘাস আছে।

এখানে একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটা কালো রঙের লাইনের তার আছে।

এখানে একটি বড় রাস্তা রয়েছে।

এখানে একটি বড় ঘর দেখতে পাচ্ছি।

কয়েকটা ছোটো বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এই কালো রংয়ের কিছু লাইনের তার আছে।

একটি মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড় মন্দির দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটা বোট আছে।

এখানে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটা ফুলের গাছও আছে।

সবুজ রঙের কিছু ঘাস রয়েছে।

এখানে একটি বড় দোকান দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি টি_ভি রয়েছে।

ছোট বড়ো কয়েকটা গাছ রয়েছে।

একটি বড় লোহার ব্যারিকেট দেওয়া আছে।

এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

কয়েকটা মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

ছোট ছোট সবুজ রঙের কিছু ঘাস রয়েছে।